টিভি দেখতে পাওয়া যায় -- টিভি গুলি কালো রঙের দেখতে লাগছে। সেগুলি হমম বিভিন্ন টেবিলের ওপর রাখা আছে। ওপরে বিভিন্ন লোগো লাগানো আছে। ওপরে মম লাইট দেখতে পাওয়া যাচ্ছে। নিচে কিছু টাইলস দেখতে পাঃ --

এমম লোহার রেলিঙে র একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে। যার ওপরে একটা গাছের গুড়ি সুন্দর একটা নকশা করা আছে। এমম বড় উম গাছের গুড়ি দেখতে পাওয়া যাচ্ছে। উম লোহার রেলিং টি সবুজ রঙের দেখতে। সামনে